আর হচ্ছে হু চিমনি আছে আকাশ আর সাদা রঙ --

তার পাড়ে ঘরবাড়ি আছে ঘরবাড়িতে লোক আছে একটা লোক দাঁড়িয়ে আছে লীল রঙের গেন শার্ট পরে একটা সাদা রঙের জামা পরে তাতে একটা ঘর আছে ।

তারপরে গাছ আছে কলাগাছ আছে অ্যা বড় গাছ আছে খেজুর গাছ আছে --

উম চিপস আছে ম্যাগি আছে আর অনেক রকমের অনেক কিছু আছে তেল আছে বাইক দাঁড়িয়ে আছে বাইক টা লাল মতন --

দোকানে সবকিছু মানে মুদিখানার দোকান আছে --